আর সেই বিল্ডিং ঠিক বাইরে এক ভদ্র মহিলা বাচ্চাটাকে নিয়ে সেই বিল্ডিং - এর ভেতরে প্রবেশ করছেন ।

বন দেখা যাচ্ছে। খুব এই সুন্দর একটি দৃশ্য।

এবং একটি স্করপিও গাড়িও তার ঠিক সামনে দাঁড়িয়ে রয়ে--